পা দুটি এক আঙুল গুলির মধ্যে একটা পাতলা পর্দা থাকে যেটি হাঁসকে জলে বিচরণ করতে সাহায্য করে।

এই ত্রিপিটক হচ্ছে বিনয় পিটক সত্য পিটক এবং অভিধর্ম পিটকের সমন্বয়ে গঠিত।

রাস্তার পাশে যেসব খাবারের দোকানগুলি আমরা দেখে থাকি সেগুলিকে ফুটপাত স্টল বলা হয়ে থাকে।